বাঃ অনেক সুন্দরভাবে একটা ঘড়ি দেখা যাইছে।

তারপইরা প্লেন দেখা যাইছে ওই সাজানোর লইগা ঘরের ভিতরে।

মানুষ খেলত্যাসে গ্যালারি মত আছে বই বইয়া খেলা দেখনের লাইগ্যা ।

ধরে রাখসে সবুজ কালারের বাটি এটার মধ্যে স--

তরল পদার্থ কি জানি না ওই যে সাদা সাদা দে-দেখা যাইতাছে।

তো অনেক গ্লোসারি আইটেম বাইটেম আছে।

আর লাইট এর স্ট্যান্ড এর মতো আসে অনেক লম্বা লম্বা ওই দূরে দূরে দেহা যাইতেসে।

এইডা একটা জিম যার মধ্যে ব্যাক মারন শোল্ডার মারনের লইগ্যা--

জামাই মানুষ বসে ।

অনেক সুন্দর সুন্দর স্টাইলিস জুতা পাওয়া যায়।

দেড় হাজার দিয়ে স্টারটিং প্রাইজ শুরু হয়।

আর একটা এমনি ছোট একটা টয়লেট বাথরুম ঠাতরুমের মত আছে।

কিছু রাখা হয়েছে এহানে নানান ধরনের বিভিন্ন ধরনের।

তিনটে চাইরটে সাদা গাড়ি একটা কালা গাড়ি আসে আর একটা গাড়ি আইতাসে সামনে দিয়ে একটা গাছ আসে এহানেও।

এর পিছনে একটা গার্ডেনের মতো আসে বেশ সুন্দরঅই ।

একটা গেট গেট -এর বাইরে বাইরে গেট -এর সামনে--

এ সুন্দর একটা লেক না নদী কইতা পারি নদী কহন যায় এইটারে।

গাড়ি টারি হয়তো বা--

এখানে তিনটা গাড়ি দেখা যাইতাছে একটাতে নো এন্ট্রি লাইন আছে ডিজাইন করা।

পারলে হো পারলে বিস্কুট আসে বোঝা গেসে ব্লারো আছে তবু বোঝা গেসে।

বেশ ভালই শপ -টা চলতাসে ভালই।

রো-রোড আছে সামনে দিয়া।

অমূল্য মার্কেট নামে একটা মার্কেট আসে।

এমনি অনেকটি জঙ্গলও আসে ঝুপঝাড়ও আসে ।